ছেলে লোক মেয়ে লোক।

সাদা জামা আর কালো প্যান্ট পরে আছে লোকটা হাতে ঘড়ি পরে আছে । এটাতে অনেকটা--

সবুজ রঙের বিল্ডিং । একটি সাদা রঙের বিল্ডিং আছে। দুটো বিল্ডিং আছে।